এ আমাদের এখানে একটা ওয়াটার পার্ক হয়েছে। হেবি সুন্দর হয়েছে। আগে ওটা এমনি পার্ক ছিল। পার্ক থেকে তারপর এরা ওয়াটার পার্ক করে দিয়ছ --

ওখানে একটা নতুন কারখানা খুলেছে ইটভাটার। ওখানে অনেক লোক ঢুকেছে। নতুন নতুন অনেক ছেলে পেলে কাজ পেয়েছে। অনেক ছে নতুন নতুন বাইরে থেকেও ছেলে এসছে ।

ওখানে মহিলাগুলো খুব সুন্দর গান করছিলো। কাকুটা খুব সুন্দর তবলা বাজাচ্ছিল।

ও যত পাবো তত খাবো ও অনেক ভাল্লাগে খুব।

এবার ব্যাগ -এর দোকানে যেতে হবে একটা নতুন ব্যাগ কিনতে হবে অনেক দিন ধরে ভাবছি যাওয়াই হচ্ছে না। একটা ছুটি-ফুটিই পাচ্ছি না। যাবো কি করে? ওখানে নতুন একটা ব্যাগ -এর দোকান খুলেছে। ও ব্যাগ -এর দোকানটায় ভাবছি যাবো। দেখেছি নতুন নতুন সুন্দর কালেকশন এসছে।

প্রায় অনেকটা বড়ো একটা হল নিয়ে বানানো। জাগাটাও সুন্দর খাবার-দাবারও ভালো ছিল। গেছি বেশ ভালোই লাগলো ।

গিয়ে বন্ধুদের সাথে একবার দেখা করে আসবো। স্কুল - এর স্যার - ঠ্যারদের সাথে একবার দেখা করে আস --

আগের দিন গেছিলাম একটা দাদার বিয়েতে। কি সুন্দর করে সাজিয়েছে। বড়ো একটা জায়েন্ট স্ক্রিন লাগিয়েছে। ওদের ওতে ফটো টাঙিয়েছে।

বাড়িতে অনেকগুলো নোংরা-নোংরা জামাকাপড় রয়েছে ওগুলো যেতে হবে লন্ড্রি -তে একদিন দিতে ।

কী আওয়াজ সারাদিন। জে.সি.বি. -গুলোও ঘুরে বেড়াচ্ছে মাটি খুঁড়ছে। ওখান থেকে কী যেন একটা মাপামাপি করছিলো লেবার -গুলো। এখান থেকে বালি ইট সব নিয়ে যাচ্ছে।

ওখানের দিকে কত বড় একটা বিল্ডিং হচ্ছে। বিল্ডিং -টা সেই একবছর ধরে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে।